এবং একজন টি শিক্ষক বসে রয়েছে।

যেখানে এটিকে ডিজাইন করে অনেক সুন্দর করে পলিশ ওলিশ করে রেখে দেওয়া হয়েছে।

এখানে দেখা যাচ্ছে যে এটি একটি স্ট্যাচু ।

এবং একজন মানুষ এখানে জিম করছে এক্সারসাইজ কর--

এবং এটি একটি রুমের ভিতর দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে যে এটি একটি ফলের দোকান যেখানে বেদানা কলা এবং মুসাম্বি দেখা যা--

এবং একটি বোর্ড রয়েছে সাদা পেন্ট করা।

ব্রাহ্মণ মশাই এখানে রয়েছে এবং অনেকগুলো মানুষ এখানে দেখা যা--

এখানে দেখা যাচ্ছে এটি একটি নদী যেখানে এটি একটি ট্যাংক এ--

মানব্বর রেল স্টেশনে রয়েছে।

এটা আকাশ এবং আশেপাশে অনেকগুলা গাছপালা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি বিয়ের স্টেজ এর মতো।

এখানে দেখা যাচ্ছে এটি একটি রুমের ভেতর বাচ্চাদের য়োগা শেখানো হচ্ছে।

এখানে একটি কারখানার মতো দেখা যাচ্ছে।

যার সাইন বোর্ডের উপরে লেখা রয়েছে প্রীতম সাউন্ড সিস্টেম ।